সামনে অনেকগুলি কাপড় দেখতে পারছি।

প্লাস্টিকের জিনিসগুলি প্যাকিং করা।

নিচে মাঠে ঘাস দেখা যাচ্ছে।

এখানে গাড়ি ট্রাক্টর বানানো দেখছি।

অনেকগুলি চেয়ার দেখতে পারছি।

একটা বড়ো বিমান দেখতে পারছি।

অনেকগুলি টেবিল বেঞ্চি রাখা হয়েছে।

নীচে ছোট ছোট ঘাস পাথর দেখতে পারছি।

এটি একটি খাওয়ার হোটেল ।

অনেকজন ছাত্রছাত্রী লোকজন দেখতে পারছি।

বড়ো মাঠ দেখা যাচ্ছে।

এটি বড়ো একটি মার্বেলের দোকান।

এটা একটি খাওয়ার হোটেল ।

ভ্যানও দেখছি বাইরে সিঁড়ি রয়েছে।

এটা একটি মেডিক্যাল ক্যাম্পিং ।

একটা জানলা ও দরজা দেখতে পারছি।

সাদা লাল রং করা হয়েছে।

পিছনে লাল সাদা পর্দা দেখছি।

বিদ্যালয়ের নাম টাঙানো দেখছি।

একজন ছাত্রী সরস্বতী ঠাকুর হয়ে বসেছে।

ছোজা দিকে দেওয়ালে ল্যাখা দেখছি।

একটা লোক বসে কাজ করছে।

বড় ঘরবাড়ি দেখা যাচ্ছে।

একটা মহিলা বসে রয়েছে।

ওপরে কয়েকটি বোর্ড টাঙানো আছে।

চারিদিকে দেওয়াল দেখতে পারছি।

ঘরটি সাদা রঙের টিন দিয়ে বানানো হয়েছে।

চারিদিকে অনেকগুলি লোক দাঁড়িয়ে রয়েছে।

চিয়ার টেবিল রাখা দেখা যাচ্ছে।